আমি এখানে দেখতে পাচ্ছি রাস্তার সামনে একটা চার্চ আছে সেই চার্চের সামনে দুটো বাইক রাখা আছে এক--- ।

এবং ব্যাংকার কাউন্টার সামনে দুটো লোক দাঁড়িয়ে আছে আর কাউন্টার -এর উল্টো দিকে একটি মেয়ে বসে আছে ।

এবং সেই শপ দুটোর সামনে দুটি এখানে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার মদ্ধ দিয়ে একটি লোক স্কুটি নিয়ে যাচ্ছে ।

আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফাঁকা রাস্তা মন্দিরের দুটো সাইড -এ দুটো বিল্ডিং আছে ।

আমি তিনজন লোক মিলে সেই রুম -টার ডেকোরেশন করছে আর একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে দুজন লোক কাজ করছে।

এবং সেই এয়ারপোর্ট টার সামনে প্রচুর রকমের লাইট দিয়ে এয়ারপোর্ট সাজানো আছে ।

তে ডেকোরেটে করা আছে এবং একটি ল্যাম্পপোস্ট ও রয়েছে চারপাশে গাছপালা ও খোলা আকাশ ও আকাশ আছে ।

আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রাস্তা রাস্তার ওপর প্রচুর বিল্ডিং রয়েছে প্রচুর গাছপালা রয়েছে এবং সেখান থেকে ।

আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাড়ি সুন্দর করে ফুল দিয়ে বাড়ির এন্ট্রান্স -টা--